ছেলুনটির ভিতরে অনেকগুলো কসমেটিক্স সামান দেখা যাচ্ছে।

ঘরটির ভিতরে একটি সিঞ্জো বানানো আছে।

কুঞ্জটির নিচে সবুজ এবং লাল কার্পেট বিছানো আছে।

এই ছবিটিতে একটি জিম সেন্টার দেখতে পাচ্চি।

বোর্ডটি তে লিকা আচে বি ফিটনেস জিম ।

সেন্টারটিতে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েসে।

সেখানে একজন মানুষকে দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামনে একটু লোহার গেট দেখতে পাচ্ছি।

বিল্ডিংগের সামোনে একটি গাসও দেখা যাচ্ছে।

এখানে অনেক ধরনের রঙের বালতি রয়েসে।

এখানে একটি বোর্ড লাগানো আছে।

সেখানে কয়েকটি ভিমের প্যাকেট দেখা যাচ্ছে।

এই ছবিটিতে তিনজন লোককে দেখতে পাচ্ছি।

এই চবিটিতে একটি দুকান দেখতে পাচ্চি।

টেবিলের উপরে একটি কারেন্টের বোর্ড দেখতে পাচ্ছি।

এখানে দুটি ফ্যানও দেখতে পাচ্চি ।

দুকানটির বাহিরে একটি স্কুটি রাখা আছে।

ঘরটিতে লাল রঙ্গের দেওয়াল আচে।

স্টেশনটির সামোনে একজন মানুষকে দেকা যাচ্চে।

তাদের নীচে একটি কার্পেট আছে।

এই ছবিটিতে একটি ছোট্ট জলাশয় দেখতে পাচ্ছি জলাশয়ের পাশে আরো একটি বড়ো বিল দেখতে পাচ্ছি বিলের মধ্যে একটি দ্বীপও দেখতে পাচ্ছি।

একানে একটি লাল রঙ্গের গাড়িও রয়েসে ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি ঘরের বিতর ঘরের বিতরে অনেকগুলো মানুষ বসে আছে।

এখানে একটি খুঁটি দেখতে পাচ্ছি সেখানে একটি ছোট্টো রাস্তাও আসে রাস্তার চারপাশে অনেক গাসপালা লাগানো আসে।

বেদিটির উপরে একটি ইনভার্টার দেখতে পাচ্ছি তার পাশে একটি চেয়ার -ও দেখতে পাচ্ছি।

এখানে তিনটি লাইট জ্বালানো আছে ঘরটির রং সাদা।

এখানে অনেকগুলো কোক কোকের বক্সও দেখা যাচ্চে ।

পোস্টারটির নীচে অনেকগুলো দুকান দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি শপিংমহল ।

রেস্টুরেন্টের ভিতরে কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটির উপরে একটি ফ্যান আছে।

রুম -টিতে দুটি হেলমেট -ও দেখতে পাচ্চি।

এখানে কয়েকটি সাইকেল দেখতে পাচ্চি ।

এই চবিটিতে একটি খেলার মাঠ দেখতে পাচ্চি ।

এখানে অনেকগুলো গাসপালা দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি ঘরের ভিতর।

সেখানে একটি ছোট কারেন্টের বোর্ড দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে একটি মসজিদ দেখতে পাচ্ছি মসজিদের বারান্দায় কয়েকজন লোক বসে আছেন।

এই ছবিটিতে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে অনেক মাল সামান দেকা যাচ্চে।